একটা অফিস অফিস -এ মধ্যে একেটা লোক বসে আছে ।

সে একটা ফ্যান দেখা যাচ্ছে দুচারটা লাইট ও জ্বলছে ।

ছোট ছোট ঝাউ গাছ লাগানো আছে ব্যাগটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে।

দাঁড়িয়ে আছে উমম কিছু গুলা সাইকেল -ও রাখা আছে তার পাশে।

এ তার আ সাইড -এ কালারিং করা আছে --

আর একটা নতুন বিল্ডিং তৈরি হরচে। তারপাশে একটা ফোরউহিলের চলে যাচ্ছে। দু তিনটে ফোরউহিলের দাঁড়িয়ে আছে।

মণ্ডপটাকে খুব সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে এবং ফুল গুলদস্তা দিয়ে।

এইটা একটা মুন্দির বিদ্যালয় আছে। এ তার পাশে বড় বড় আম গাছ আর এই নিম গাছ আম গাছ ও ঝাউ গাছ রয়েছে ।